একটি গালামালের দোকান দেখা যাচ্ছে।

একজন পুরুষ মানুষ রিক্সার মধ্যে বস্তা তুলছে।

একটি বৈদ্যুতিক বোর্ড দেখা যাচ্ছে।

ঘরটির ভিতর কিছু যন্ত্রপাতি রয়েছে।

সাদা কালা কালারের দুটি টুল দেখা যাচ্ছে।

এই বিল্ডিংটির সামনে একটি ইস্কুটার দাঁড়ানো অবস্থায় রয়েছে।

মাঠের উপর সবুজ রঙের তাবু টাঙানো রয়েছে।

ঘরটির পেছনে একটি নেটওয়ার্ক টাওয়ার রয়েছে।

দোকানটির ভিতর বেশ কিছু রেক রয়েছে।

একটি পুরুষ মানুষ সাদা জামা পড়ে দাঁড়িয়ে আছে।

পার্কিংয়ের উপরটি ছাদ দেওয়া রয়েছে।

কমলা কালারের জামা পরা কিছু ছেলে গাড়িতে করে যাচ্ছে।

রাস্তার পাশে বৈদ্যুতিক ল্যাম লাইট রয়েছে।

দেওয়ালে কিছু ছবি অংকন করা রয়েছে।

রেকটির মধ্যে দুটি ফুটবল ও কিছু ব্যাডমিউটন রয়েছে।

কিছু শু রেক -টির মধ্যে সাজানো অবস্থায় আছে।

মদের দোকানের পাশে একটি লোয়ার দজ্জা দেখা যাচ্ছে।

মাঠটি সবুজ ঘাস দিয়ে ঢাকা রয়েছে।

দোকানটির মধ্যে কিছু ড্রাম ও ব্যাটারি রাখা আছে।

দূরে রিসিপশন দেখা যাচ্ছে সেখানে একজন পুরুষ মানুষ রয়েছে।